দূরদূরান্ত পর্যন্ত গাছের সমাবেশ কোনো লোকজনের আনাগোনা নেই এবং--

মাটির ওপরে দাঁড়িয়ে আছে কিছু স্ট্যান্ডিং করা আছ--

মার্কেট -এর মধ্যে সব লোকেরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছে । অনেক নানাধরণের দোকান এখানে আছে। যেখানে মানুষেরা তাদের যা যাবতীয় জিনিস সেই সেই দোকানে ঢুকে দেখছেন এবং চয়েস করছেন। কিছু কিছু মানুষেরা বসে আছেন।